এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে জলাশয়ের আশেপাশে সবুজ রঙের অনেক গাছপালা দেখা যাচ্ছে।

আর এখানে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে।

আর যারা মাছ নিয়ে বসে তাদের পিছনে বড় বড় ড্রাম দেখা যাচ্ছে। একটা গাড়ি দেখা দেখা যাচ্ছে।

আর-- এখানে তার সামনে-- অনেক গাড়ি দাঁড়িয়ে আছে।